মন্দিরের মাথায় তিনটা কলসি আছে তার ওপরে ত্রিশূল রাখা রয়েছে।

একটা লোক হেঁটে হেঁটে যাইতেছে।

পাশে কাগজের ইস্টি-স্টিকার লাগা রয়েছে।

কিছু বেঞ্চ উল্টো করে রাখা আছে।

বাচ্চাগুলো ইস্কিল ইস্কুল ইউনিফর্ম পড়েছে।

বাইরে একটা ছাইনবোর্ড রাখা আছে তাতে অনেক রকম কেক এর বিস্কিটের ফটো দেওয়া রয়েছে।

কয়েকটা ছেলে হলুদ কালার জামা পরে আসতেছে।

এখানে একটা ম্যাডাম ড্রেস পরে বসে--

পাশে একটা ডাস্টবিন দেকা যাচ্ছে নীল কালার পর্দা লাগা আছে ঘরটা সাদা কালার ।

এখানে ঠাকুরগুলোর কিছু মুখ ঢাকা আছে।

বজরংবলী ঠাকুরের মাথায় মুকুট লাগা আছে।

সামনে অনেকগুলো বাইক রাখা রয়েছে।

সামোনে একটা পাপোশ দেখা যাচ্ছে।

ওয়ালে অনেকগুলো ছেলে মেয়ের ফটো দেকা যাচ্ছে।

এটা একটা পাহাড় এখানে পিকনিক ইস্পট আছে।

মন্দিরের নাম শ্রী শ্রী মা করুণাময়ী মন্দির।

এটা মন্দির মন্দিরের পিছনে টাওয়ার রয়েছে।

দুটো মহিলা চাকা সিস্টেম চেয়ারে বসে যাইতেছে।

এটা একটা দোখান দোখানের প্রত্যেকটা ব়্যাকে জিনিস রাখা রয়েছে।

এটা একটা পার্ক পার্কের গেটের সামনে গাছের লগ দিয়ে সাজিয়েছে।

ওপরে ভ্যান্ডিলেটর দেওয়া আছে।

ওই দূরে কিছু জামাকাপড় দোকান আছে।

আশেপাশে অনেকগুলো লোক দাঁড়িয়ে রয়েছে।

এটা একটা বড় বিল্ডিং ।

নিচে লাইট দেওয়া আছে ঘরে।

এখানে টেবিল চেয়ার ছোপা আলমারি গোদরেজ সবকিছু রাখা আছে।

লোক গুলো মাছ কেটে কেটে বিক্রি করতেছে।

পানি খাওয়ার জন্য ড্রাম আছে।